এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং দুটি ছেলের হাতে মোমবাতি। উ উ মোমবাতি দিয়ে দাঁড়িয়ে আছে। মোমবাতি দুটি জ্বলছে এবং সাইড -এ উ মেলাই লোকজন দাঁড়িয়ে আছে।

দোকানের লাইট আছে | রাস্তায় আরো কিছু জন লোক দাঁড়িয়ে আছে।

কেও নৌকা অনেক লোক নৌকার মধ্যে চেপে আছে ।

এখানে রুই কাতলা চিংড়ি পুটি মাছ দেখা যাচ্ছে।